ছবিটিতে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরটি খুব সুন্দরভাবে সাজানো অবস্থায় আছে।

সে পাথরের টুকরোর ওপর কিছু হাঁস বসে আছে।

রাস্তাটির ওপরে একটি ওভারফ্লাই রুট রয়েছে।

সে যাত্রী শেডের নীচে একজন লোক বসে আচে।

ছবিতে একটি মন্দির দেখা যাচ্ছে।

ছবিটি একটি ইকোপার্কের মতো দেখা যাচ্ছে।

এর ভিতরে কিছু লোক দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি নারকেল গাছ দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে গোরু গাস খাচ্ছে।

ছবিটিতে একটি জলাশয় দেখা যাচ্চে।

রাস্তার পাশে কিছু ইট রাখা আছে।

ছবিতে একটি মেডিসিন শপের দোকান দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে বিভিন্ন ধরনের ফুল রাখা আছে।

যার মধ্যে কিছু লোকের চেহারা ঢাকা আছে।